এখানে একটা বড় গাছ রয়েছে এবং আকাশের রং নীল সাইড -এ একটা বড় গাছ রয়েছে এবং এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এবং একটা নীল পতাকা একটা।